দূরে কিছু আবাসিক ভবন দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি নদীর ধারের দৃশ্য দেখানো হয়েছে।

দোকানের সামনে অনেকগুলো খাঁচা ঝুলছে।

সামনে একটি বাইক পার্কিক করে রাখা আছে।

ছবিতে একটা দোকানের দৃশ্য দেখানো হয়েছে।